এখানে অনেকগুলো চেয়ার টেবিলও রাখা হয়েছে।

ছবিটিতে একটি সাদা কালার -এর একটি ঘর দেখা যাচ্ছে।

এখানে ট্রান্সমিটার -এর বোর্ড দেখা যাচ্ছে।

বাড়িটির চারপাশে অনেকগুলি গাছপালা রয়েছে।

এখানে একজন মানুষ সেলফি নিচ্ছেন।

এখানে দুইটি বাইক রাখা রয়েছে।

এখানে একটি সাদা কালারে রুম দেখা যাচ্ছে।

দেওয়ালের ভিতরে একটি ছাদের বাড়ি দেখা যাচ্ছে।

বাড়িটির ভিতরে একটি পতাকা দেখা যাচ্ছে।

প্ল্যাটফর্ম -টিতে অনেকগুলো মানুষ বসে রয়েছে।

এবং কিছু মানুষ দাঁড়িয়ে রয়েছেন।

লবিটিতে বসার জন্য ব্যবস্থা করা হয়েছে।

কিছুটা দূরে সাদা কালারে অনেকগুলি গাড়ি চলাচল করছে।

টেবিল -এর উপর কিছু কাগজপত্রও রয়েছে।

বাড়িটির চারপাশে অনেকগুলো গাছপালা লক্ষ্য করা যাচ্ছে।

মঞ্চর সামনে অনেকগুলো মানুষ একসঙ্গে বসে রয়েছে।

এবং এখানে অনেক লাইট -এর ব্যবস্থা করা হয়েছে।

ছবিটিতে একটি বিশাল আকৃতির ভবন দেখা যাচ্ছে।

ভবনটি লাল এবং সাদা রঙের সংমিশ্রণে তৈরি।

এখানে কয়েকজন ব্যক্তিকে দেখা যাচ্ছে।

এখানে একটি বড় রাস্তা দেখা যাচ্ছে।

এখানে অনেকগুলো বাড়িও একসাথে দেখা যাচ্ছে।

এখানে একজন মানুষকে দেখা যাচ্ছে।

এখানে একটি কল ও বালতি রয়েছে।

এখানে একটি পাকা রাস্তা লক্ষ করা যাচ্ছে।

একধারে একটি গাড়িও রাখা রয়েছে।

এখানে স্মৃতি সৌধ একটি বাড়ি দেখা যাচ্ছে।

এটিএমটিতে কিছু মানুষ টাকা তুলছেন।

এখানে একটি জলের ফিল্টার দেখা যাচ্ছে।

কিছুটা দূরে অনেকগুলি গাছপালা লক্ষ্য করা যাচ--

চারপাশে অনেকগুলো গাছপালা দিয়ে ঘেরা রয়েছে।

জানলা ও দরজা লক্ষ ক--

এখানে গোলাপি কালারের একটি রুম রয়েছে।

বাড়িটির সামনে একটি সিঁড়ি রাখা হয়েছে।

ঘরটির ভিতরে নানান ধরনের জিনিসপত্র লক্ষ করা যাচ্ছে।

সম্ভবত এটি কোনও আনুষ্ঠানিক অনুষ্ঠান হতে পারে।

চারদিকে গাছপালাও লক্ষ করা যাচ্ছে।

তারা সবাই দেবী দুর্গার মতো রূপ ধারণ করেছেন।